এবং কিছু গাছপালাও লক্ষ করা যাচ্ছে।

মূলত এটি একটি বাজারের ছবি।

আর কিছু আবর্জনাও রাস্তার সাইডে ফালানো রয়েছে।

ট্যাংকোগুলিতে ফাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে এবং বর্তি করা হচ্ছে।

লালচে রঙও এগুলিতে করা হয়েছে ও পালিশ করা হয়েছে যার ফলে সুন্দর দেখাচ্ছে।

এবং পুতুলটির পাশে একটি জামা জুলানো রয়েছে গোলাপি রঙের আরো কত--

এখানে একটি সাদা রঙের বড় বিল্ডিং দেখা যাচ্ছে বিল্ডিংয়ের গায়ে ব্লাড ব্যাংক --

এখানে গাস যুক্ত একটা ছুটো--

সারিবদ্ধভাবে রয়েছে এবং বিভিন্ন ধরনের স্ক--

দেখা যাচ্ছে এবং দুটি লাল চেয়ারও লক্ষ করা যাচ্ছে দুটি কালো রঙের ব্যাগ রয়েছে একটি--

একটি গরের বেতর দুইটি কালো রঙের ছোট সোফা রয়েছে এবং দুইটি--

বড়ো কালো রঙের সুফা রয়েছে এবং--

একটি সাদা রংয়ের স্টেডিয়াম রয়েছে।

এখানে সাদা রংয়ের দেওয়াল যুক্ত একটি বড় গর দেখা যাচ্চে গরটির দেওয়ালে দাবা লেখা রয়েছে এবং গরটির উপরেও একটি পোস্টার দেখা যাইচ্ছে লম--

বিদ্যালয় স্থাপিত উনিশশো অষ্টআশি ইং সুনামুরা সিপাহি জলা ত্রিপুরা লেখা রয়েছে এটি স একটি মহাবিদ্যালয় এবং--

এখানে একটি দুসর রং এবং সাদা রঙের বড় বিল্ডিং লক্ষ করা যাচ্চে বিল্ডিংয়ের --